কুকুর হল একটি গৃহপালিত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী এই কুকুর হলো ও কুকুর খুবই। কুকুরকে পালন করে কুকুর আহ চতুষ্পদ প্রাণী কুকুরের উম চারটি পা আছে উম দুটো কান আছে। এবং একটি লেজ আছে কুকুরের পায়ের নখ গুলি উম খুবই নখ এবং দাঁত খুবই শক্ত এবং ধারালো হয় আহ এবং কুকুরের। কুকুরের ঘ্রাণশক্তি ও শোকার ক্ষমতাও খুব প্রবল এবং কুকুরের শ্রবণ শক্তি ভীষণ প্রবল এরা প্রায় দশ । বারো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কুকুরকে মাংসাশী প্রাণী বলা হয় হম মাংস বলা যায় সাধারণত মাংস এদের।

এবং মাংস ছাড়াও কুকুর ভাত রুটি মাছ এবং দুধ সবরকম কিছু খেয়ে থাকে কুকুর নানা জাতের হয় উম কুকুর উম । বিদেশি কুকুরও হয় বিদেশি কুকুর নানারকম সুন্দর সুন্দর দেখতে হয় সাদা উম সাদা পশমে ঢাকা ছোটো ছোটো অনেক কুকুর কুকুর সুন্দর বিদেশি কুকুরগুলো সাধারণত দেখতে। খুব সুন্দর হয় Alsassian বিদেশি কুকুরটি। অনেকেই পোষে তারা রেখে দেয় বরফের দেশেও আমরা জানি কুকুররা গাড়ি টানে এবং এই গাড়িগুলোকে Sledge গাড়ি বলে। উম শিকারের কাজে সাধারণত মানুষরা লাগায় এবং। অপরাধীদের ধরতে গেলে উম Policepolice কে আহ । পুলিশরা যখন বাইরে যায় তখন কুকুররা যখন বাইরে যায় এই পুলিশরা যখন বাইরে যায় তখন কুকুরকে সঙ্গে নিয়ে যায়।

গন্ধ শক্তির সাহায্যে কুকুর তাদের গন্ধ শক্তির সাহায্যে উম অপরাধীকে ধরতে সাহায্য করে আর কুকুরের। নানারকম জাতিতে দেখা যায় নানারকম রঙের হয় কুকুর আর কুকুর উম অপরাধী কে ধরতে পুলিশকে সাহায্য করে বলে আমরা জানি আহ । দিয়ে কুকুর খুবই প্রভুভক্ত প্রাণী একটা অতি সহজেই পোষ মেনে যায় এবং কুকুর রাত জেগে আহ প্রভুর বাড়ি পাহারা দেয়। প্রভুকে কখনোই কুকুর নিরাশ করে না এবং কুকুরের ওপর যে মানুষের। এত উপকারী বন্ধু তা বলতে কোন সন্দেহ নেই কুকুর কখনোই। আহ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না আহ সেই জন্যই কুকুরকে। এবং কুকুর বিভিন্ন রাস্তায় রাস্তায় অনেক কুকুর ঘুরতে দেখা যায় আহ কুকুর রাস্তায় রাস্তায় কুকুর ঘোরে। এবং তারা রাস্তা থেকেই খাবার খুটে খুটে খায় হম অনেকেই এটা করে । তারা কুকুরের জন্য খাওয়ার এনে রাস্তায় দেয় উম । কুকুর তখন খাবার খায় কুকুর সম্ভবত রাস্তাঘাটে যেখানে সেখানে সর্বোত্তই দেখা যায় কুকুর। কুকুর গৃহপালিত প্রাণীদের মধ্যে একটা খুবই উপকারী প্রাণী কুকুরকে পোষ মানানো খুবই সোজা কুকুর নানা জাতের হয়। আর আছে Dehaib তারপর Aspaneol । AlsatianDobermann আরো কত রকম নানান নানা রকম জাতির। কুকুর খুব সাহসী এবং বুদ্ধিমান একটা প্রাণী কুকুর উম কুকুরের রচনা সাধারণত ছোটদের আহ বইতে দেয়া হয় এবং বইতে থাকে। ছোটরা সেই ছোট থেকেই কুকুর সম্বন্ধে আহ পুরো ধারণা করে এবং কুকুরের রচনা উম one two বাচ্চাদের পোড়ানো হয় তারা আহ সেই কুকুর রচনা । উম জানে এবং পরে উম কুকুর বাড়ির আশেপাশে দেখা যায় এবং কুকুর রাত জেগে বাড়ি পাহারা দেয় বাড়িতে যদি চোর আসে কুকুর ডেকে। সেই বাড়ির মালিককে জানিয়ে দেয় যে বাড়িতে কেউ এসেছে আর উম কুকুর এমনই একটা প্রাণী যে সর্বত্র ছড়িয়ে রয়েছে চারিদিকে। আর কুকুর উম ছোটো বড় সবাই নিয়ে কোলে পোষ মানে কুকুরের কুকুর। বড় কিছু কিছু বড় বড় হয় আবার কিছু কিছু কুকুর ছোট ছোট হয় কুকুরের ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে সুন্দর কুকুর বাচ্চা পারলে অনেক গুলো বাচ্চাই পারে তিনচার টে। বাচ্চাটা একসঙ্গে ওরা দেয় উম আর কুকুর উম একটা খুব সুন্দর একটা বেশ গৃহ পশু কুকুরের দাঁত ও খুব ধারালো হয়। কোনো বড়ো কুকুর কামড়ালে ইঞ্জেকশন করতে হয় কেন খুব বিষাক্ত হয় উম কুকুর আহ উম চারিদিকে। রাস্তা ঘাটে ঘুরে বেড়ায় একটা কুকুরের সামনে থেকে যদি কেউ দৌড়ায় তাহলে দৌড়ে আসে কুকুরও তখন ভয় পেয়ে মানুষকে তাড়া করে। কোনো কুকুরের সামনে থেকে কখনো দৌড়াতে নেয় উম কুকুর আহ কুকুরের চারটি পা থাকে। চতুষ্পদী প্রাণী বলে আহ উম এবং সাধারণ মানুষ কুকুরকে ভালোবেসে নানারকম নাম দেয়। নানারকম নামে ডাকে আর কুকুর উম কিছু কিছু বিদেশি কুকুর। ওরা হয় খুব সুন্দর দেখতে আহ কুকুর খুবই একটি উপকারী প্রাণী আর উম কুকুরের আহ নানা ধরণের হয় কুকুর কুকুরকে পোষ মানানো।

afganindian আহ australia এই প্রকারের কুকুর রা খুব হিঙ্গস্র হয় এবং সাহসীও হয় পৃথিবীর প্রায় সব দেশেই। বিভিন্ন রকম কুকুর দেখা যায় সাদা কালো বাদামি আহ লাল নানারকম কুকুর মাংস ভোগী প্রাণী । মানুষের বিশ্বাসযোগ্য প্রাণী হওয়ার জন্যে কুকুর মানুষের নানা কাজেই লাগে বিশেষ করে মানুষ বাড়িতে কুকুর পোষে বাড়ি পাহারা দেয়ার জন্য উম সেটি খুব সহজেই ।

মানুষের circus বিভিন্ন circus এও কুকুর দেখা যায় circus এ বিভিন্ন circus দেখতে মানুষের আহ সাহায্য করে অনেক এবং কাজ সাধন করে দেয় । বড়ো বড়ো circus এ কুকুরকে অনেক রকম খেলা দেখাতে দেখা যায় এবং কুকুর যেহেতু মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রাণী তাই আমাদের ও উচিত। কুকুরের প্রতি যত্ন নেওয়া এবং কুকুরকে যত্ন সহকারে রাখা এবং কুকুরকে পোষ মানানো এটা থেকেই বোঝা যায়। ভবিষৎ জীবনে যার হাসপাতালের ডাক্তারের ছাত্র ছিলেন তিনি শেষ সংখ্যাই পাশ করা ভবিষ্যতে কোথায় যাবেন কি করবেন ডাক্তারের কাছে কেমন হবে কিভাবে জীবিকা অর্জন করবেন এসব নিয়ে তুমি খুব চিন্তা করেছিলেন আঠারোশো একাত্তর সালে যে কথাগুলো ওই তরুণ ডাক্তার ছাত্র কে পড়েছিলেন তাই তিনি হয় ছিলেন তার একজন চিৎসক তিনি বিশ্ব বিখ্যাত যান হাত স্কুল অফ মেডিসিন পরিচালনা করেন তিনি অক্সফোর্ড ও রেজির অধ্যপক নিযুক্ত হন ইটা ছিল british সাম্রাজ্যের কোনো চিৎসক দেওয়া সর্বোচ্চ সন্মান ইংল্যান্ডের রাজা তাকে নাইট উপাধি দেন তাঁর জীবনে প্রকাশের জন্য চোদ্দোশো চিশ্তট্টি পাতা লেগেছিল এই চিৎসক হলেন স্যার ওয়াল্লিম ওসলার আঠারোশো একাত্তর সালের বসন্তকালে যে কথাগুলো তিনি পড়ে ছিলেন সেটা এই থমাস কার্লার লেখা একুশ টা কথা আজ কষ্ট তার ভরা দূরে কিছু চেয়ে কাছে স্পষ্ট কিছু দেখায় আমাদের দরকার বিয়ালিশ বছর বয়সে এক নরম বসন্ত রাতে ইয়ুথ বিশ্ববিদ্যালয় ভরা আঙিনায় স্যার উইলিয়াম ওসলার ছাত্রদের সামনে একটা ভাষণ দেন তিনি বলেন তার মত একজন মানুষ যিনি চারটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনপ্রিয় কোন বই লিখেছেন তার অবশ্যই বিশেষ ধরনের কোন গুণ মস্তিষ্ক থাকবে তিনি বলেন কথাটা একদম অসত্য

কিছু যন্ত্রপাতির শব্দ জেগে ওঠার সঙ্গে সঙ্গে জাহাজের প্রতিটা অংশ একে অন্যের থেকে আলাদা হয়ে যায় ডাক্তার ওসলার ছাত্রদের বললেন কেমন চমৎকার জাহাজের চেও অনেক বেশি আশ্চর্য জনক ভাবে তৈরি এবং ভবিষ্যতে অনেক দূর তোমাদের যেতে হবে আমি যা বলতে চাই তাহলে তোমার সব যন্ত্রপাতি এমন ভাবে যাদের দৈনিক জীবন যাপন অভ্যস্ত হও এরি যাত্রা চলতে পারবে তাদের সঙ্গে দাঁড়িয়ে দেখে নাউ বেশির ভাগ যন্ত্র সচল আছে কি না। আর একটা বোতাম টিপে আর শুনে নাউ তোমার জীবনের লোহার দরজা গুলো অতীতকে তোমার জীবনের রুদ্ধ করতে পারছি কিনা আর একটা বোতাম টিপে বন্ধ করে দাও তাহলেই তো মনে আপদ আজকের মত নিরাপদ। অতীতের কর অতীতকে সমাধিক দাও অতীতের কথা ভেবে অনেক মূর্খ মরেছে ভবিষ্যতের ভাইয়ের সঙ্গে অতীতের বোঝা যুক্ত হয়ে আজকে বোঝা। সবচেয়ে বড় হয়ে ওঠে ভবিষ্যতর কে অতীতের মত ই বন্ধ করে দাও ভবিষৎ হলো আজ আগামীকাল বলে কিছুই নেই মানুষের মুক্তি আজ মানুষ ভবিষ্যতের কথা ভেবে সতীর্ণতা মানসিক দুশ্চিন্তা আর স্নায়ুর দুর্বলতার ভোগে রুদ্ধ করে রোজকার জীবন নিয়ে বাঁচতে চেষ্টা করো ব্যাটেল ভবিষৎ এর জন্য তৈরী থাকতে বারণ করেছেন না কখনোই না তবে ওই version এ তিনি বলেছিলেন ভবিষৎ এর জন্য তৈরী হওয়ার জন্য সব সেরা পথ

গতকালের বাসি রুটি খাওয়ার জন্য কোনো অভিযোগ জানায়নি সে পার্থনাশী বলেনি হে প্রভু গম চাষী জমি খোঁড়া কোবোনিতো আর আবার খোঁড়া হতে পারে আগামী সিবে তাহলে কিভাবে খাওয়া জুটবে বা আমার যদি চাকরি না থাকে ও ঈশ্বর তাহলে কিভাবে রুটি ঝুটবে না ও প্রার্থনায় কেবল আজকের রুটির কোথায় বলা আছে আজকে রুটি শুধু আপনারা খেতে পারেন বহু বছর আগে এক কপোর্তকিন দার্শনিক এক কংকর্মই দেশে ভ্রমণ করেছিলেন যে দেশের লোকেরা সকলে দরিদ্র একদিনে পাহাড়ে তার পাশে কিছু লোক জমায়েত হলে তিনি যা বললেন সেটাই আজকে এই পৃথিবীতে সব চেয়ে বেশি উদৃত বাণী হ্যাঁ নিঃশব্দে ওই বাণী শতাব্দীর পর শতাব্দী অনুরমিত আগামী চিন্তা ত্যাগ করো কারণ আগামী কালই তা ভাঙবে আজকের দিনই ত্যাগ করো কারণ আগামী কালই টি ভাঙবে আজকের দিনের করণীয় অনেক আছে অনেকে যীশুর সে বাণী কালকের কথা চিন্তা করোনা মেনে নেয়নি তাদের বক্তব শেষ্ঠতা অর্জনের জন্য তখেঅকালতি যা কিছু অসময়তা তাদের কখনো

খিস্টে ও বাণী প্রায় তিনশো বছর আগে অনূদিত রাজা জেমস এর রাজ্যতের সময় তা যা মনে ছিল আজ তা আর নেই তিনশো বছর আগে চিন্তা কথাটার অর্থ ছিল দুশ্চিন্তা কনে যীশুর বাণী আরো প্রাঞ্চন করে বলা হয়েছে আগামী কাল এর জন্য দুশ্চিন্তা করোনা অবশ্যই কালকের চিন্তা করবেন কালকের জন্য সব ধরণের পরিকল্পনাও করবেন তবে কোনো দুশ্চিন্তা নয়

সব সেরা জিনিস পত্র দিয়েছি সঙ্গে দিয়েছি সবচেয়ে ভালো কাজের দায়িত্ব এই বিশ্বের কিছু করতে পারিনা এডমিনাল কিং আরো বলেন একটা জাহাজ ডুবে গেলে তাকে তুলে আনতে পারিনা সেটা ডুবতে আরম্ভ করলে আমার শক্তি নেই তাকে ভাসিয়ে রাখি তার যে গত কুলের কথা না ভেবে আগামী কালের সমস্যা নিয়ে ভাবাই ভালো

সম্পতিয়ামি বিষিয়ে বিখ্যাত সংবাদ পত্র the neural times এর প্রকাশক আর্থাহেল চার্লস বাইকার এর সাক্ষাৎটা নেই

ছবি এঁকেছেন অথচ ছবি আঁকার কিছুই তিনি জানতেন না আসলে দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি ছবি আঁকতেন নিশ্চই বলেছিলেন দুশ্চিন্তা থেকে কিছুতেই তিনি রেহাই পাননি যতদিন না একটি church এর প্রার্থনা গীতে স্বর্ণপন হন আমাকে স্থির রাখো দুরো দিশ্ব আমার চাইনা এক পা চোলাই আমার যথেষ্ট ঠিক ওই সময় একজন সৈন্য ইউরোপের কোথাও একই জিনিস শিখেছিলেন তার নাম টেট বেনজালিন বাল্কিমোনেগেলেন্ড এর মানুষ সে দুশ্চিন্ত টির তিনি হয়ে যাই পয়লা নম্বর একজন যুদ্ধশ্রান্ত মানুষ টেট বেনজালিনলিখেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল এ এতটাই দুশ্চিন্তা গোস্ত হয় যে ডাক্তার আমাকে বলেন নামে জটিল রোগ হয়েছে এতে অসয্য যন্ত্রনা যুদ্ধ যদি শেষ না হতো তাহলে নিশ্চই আমার শরীর একেবারে ভেঙে যেত আমার দম প্রায় ফুরিয়ে আসে আমি চুরানব্বই infantry divisional non commission officer ছিলাম আমার কাজ ছিল যুদ্ধে যত লোক নিহত বা নিরুদ্দেশ হয় তারা মিত্র বা শত্রু পক্ষের যার লোকই হোক না কেন তাদের

স্মৃতি চিহ্ন হিসাবে পাঠিয়ে দিতে হতো আমার সব সময় ভয় হতো বোধয় মারাত্মক ভুল করছি আমার দুশ্চিন্তা হতো সব কাজ সম্পূর্ণ করতে পারবো কিনা

আমি পাগলের মতো হয়ে যাই হাত পা লক্ষ করে দেখলাম শরীরে হার আর চামড়া সর্বস্ব ভাঙা শরীরে বাড়ি ফেরার কথা ভাবলে আতঙ্ক হতো ভেঙে পরে একেবারে শিশুর মতোই কাঁদতাম ব্যালোজের যুদ্ধের পর এমন ভাবে কাঁদলাম যে মনে হলো আর স্বাভাবিক হতে পারবোনা শেষ পর্যন্ত আশ্রয় পেলাম একটা সামরিক dispensary তে একজন সামায়িক ডাক্তার আমায় যে উপদেশ দিলেন তাতে আমার জীবনে দারুন পরিবর্তন হলো আমাকে যত্ন করে পরীক্ষার পর তিনি বললেন আমার সব রোগই মানসিক তিনি আমার বললেন টেড আমি চাই জীবনটাকে বালিখুড়ি বলে তুমি মনে করো তুমি জানো বালিঘুরিতে হাজার হাজার বালিকণা থাকে তারা ধীরে ধীরে যন্ত্রটার সত্বেও ছোট ছোট ফুটো দিয়ে পড়তে থাকে যন্ত্রটা না ভেঙে আমরা একসঙ্গে বেশি বালি ঢোকাতে পারিনা তুমি বা আমি সকলেই এই বালির খনির মতো সকালে আমরা কাজ উরু করার সময় শত শত কাজ থাকে সেসব একে একে না করে একসঙ্গে করতে গেলে বালি ঘুড়ির মতোই অবস্থা হবে তাতে আমাদের শরীর মন ভেঙে পপরবে আমি তখন থেকেই সে স্মরণীয় দিন টাকে যেদিন একদিন একজন সাময়িক ডাক্তার আমায় উপদেশ দেন আমি ওই কথা মেনে চলেছি এক সময় এক কণা বালি যোদ্ধের সময় ওই পরামর্শ আমার শরীর আর মনকে রক্ষা করেছে আর আজ আমি যে প্রতিষ্টান এর বিজ্ঞাপন এর director সেখানেও সে উপদেশ আমায় সাহায্য করে চলেছে এখানেও সেই একই সমস্যা যা যুদ্ধে দেখেছি অনেক কাজ এক সঙ্গে করতে হবে

তাই আমার কাজে লাগলো বার বার কথাটা স্মরণ করে আমি মানসিক জটিলতা থেকে মুক্ত হয়েছিলাম আমার এই বর্তমান জীবনে সব চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমাদের হাসপাতালে অর্ধেক bed ই মানুষই আর স্ন্যায়দিক রোগীদের জন যারা অতিক আর আগামীর চিন্তায় ভয়াক্রান্ত হয়ে ভেঙে পড়েন আপনি বা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুই অসীমের সন্ধিক্ষণে যে বিশাল অতীত চিরকাল রয়ে গেছে আর যে আগামী ভবিষৎ চির কাল থাকবে আমরা এই দুই কালে কোনোটাতেই সম্ভবত থাকতে পারিনা না একমুহূর্তও না এরকম ভাবে থাকতে গেলে আমাদের শরীর আর মন শেষ হয়ে যাবে তো যা থাকার সম্ভব তাই থাকি আসুন এখন থেকে ঘুমোনোর সময় পর্যন্ত রবার্ট লুই স্টিভেনশন বলেছেন যত কঠিনই ভাগ হোক মানুষ রাট অব্দি তার বোঝা বৈতে পারে যে কোনো লোকই যতো কঠিন কাজ হোক তার কাজ করতে পারে একদিন এর জন্য যে কোনো মানুষ আনন্দে ধার্য নিয়ে সুন্দর ভাবে সূর্যা অস্ত পর্যন্ত পারে তার জীবনের অর্থ তাই হ্যাঁ জীবনে এর চেয়ে বেশি কি বা প্রয়োজন তবে জীবনের মিসেস ই কে সিল হতাশা প্রায় আন্তহত্যা করে বসেছিলেন যতদিন না তিনিও ঘুমোনো পর্যন্ত বেঁচেথাকার কৈশল আয়ত্ব করেন মিসেস সিল আমায় বলেন উনিশশো সাঁইতিরিশ সালে আমার স্বামী মারা যান আমি হতাশায় ভেঙে পড়ি একেবারে শুনেছিলাম আমি আমার পূর্বত নিয়োগকতা মিস্টার লিও রোজ কে লিখে পুরোনো কাজটা ফায়ার পাই আগে শহরে আর গ্রামের school এ world book বিক্রি করতাম স্বামীর অসুখের সময় দুই বছর আগে আমার গাড়িটা বেচেদি সামান্য টাকা জমিয়ে একটি পুরানো গাড়ি কিনে বইটা বিক্রি শুরু করলাম ভেবেছিলাম রাস্তায় বের হলে আমার হত্যাশা কাটবে কিন্তু একাকী গাড়ি চালিয়ে আর বাক্য খেতে গিয়ে আমার অসয্য বোধ হলো কোথাও কিছুই বিক্রি হতো না গাড়ির কিস্তি টাকা কম হলেও তার শোদ দিতে পারিনি উনিশশো আটতিরিশ সালের বসন্ত কালে

এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন?

এই তো পড়তে বসেছিলাম তো একটা পত্রিকায় খেয়াল করলাম আজকের পত্রিকায় যে অনেক যোগ্য প্রার্থী নাকি তাদের পর্যাপ্ত যোগ্যতা থাকা সত্তেও চাকরি পাচ্ছেনা চাকরির বাজার তা নাকি জগাখিচুড়ি হয়ে গেছে, তো আপনার এই ব্যাপারে অভিমত কি? আচ্ছা আচ্ছা হ্যাঁ আমিও অভিমত বলতে হ্যাঁ আমিও আসলে বিষয় তা খেয়াল করেছি যে অনেক যোগ্য প্রার্থীরা তাদের চাকরি তা পাচ্ছেনা। এটার কারন হিসেবে অনেকে বলতে চাই যে চাকরির বাজারে চাকরি নেই বা বিভিন্ন কারণ দর্শাচ্ছে কিন্তু আসলে অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে, চাকরি প্রার্থীরা অনেক জায়গাই অসৎ উপাই অবলম্বন করে চাকরি দেওয়া হচ্ছে দেখা যাই যে ঘুষের বিনিময়ে বা কারোর পরিচিত থাকলে তার বিনিময়ে চাকরি অনেক সময়ই দেওয়া হচ্ছে। কোটা টাও কিন্তু কোটা আছে তারা আসলে যে সুবিধা নিয়ে খুব সহজে চাকরি নিতে পারছে। জি জি আমি আপনার সাথে একটা বিষয় add করতে চাই এটা হচ্ছে আপনার মানে চাকরি ক্ষেত্রে গুলো এখানে কিন্তু স্বজনপ্রীতি চলে আরকি, তারা হচ্ছে উচ্চ পদে থাকে তারা হচ্ছে তাদের আত্মীয় সজন ক চাকরি দেওর জন্য আরকি priority দেই বেশি। তো যোগ্যতা এখানে বিবেচ্য হই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছেন হ্যাঁ সেটা আমি বলতেছিলাম যে তাদের স্বজনপ্রীতি দেখে অনেকে চাকরির বাবস্থা করে দেওয়া হই। দেখা যাই যে এর জন্য অনেকে মেধাবি

জি আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ মানে এরজন্যে আসলে আমাদের অনেক মেধাবি এবং দুস্থ শিক্ষারথিরা তাদের চাকরিটা পাচ্ছেনা অনেক প্রস্তুতির পরেও অনেক মেধাবি চাকরি student রা চাকরি গুলো পাচ্ছেনা, এবং এক্ষেত্রে কয়াক্ত অযোগ্য student চাকরিটা পেয়ে যাচ্ছে। তাইনা?

মানে এতে যারা মেধাবি তারা হচ্ছে মানসিক ভাবে মানে আঘাত প্রাপ্ত হচ্ছে আর তারপর অনেক মেধাবি যদি সুযোগ থাকে তারা বিদেশে চোলে যাচ্ছে। এর মাধ্যমে কিন্তু আমাদের দেশ থেকে মেধা পাচার হচ্ছে। তো এজন্য আমাদের দেশ আরকি উন্নতি করতে পারছেনা, তো এব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ অবশ্যই এটা তো একটা বিশাল বড় হম চিন্তার একটা বিষয়ই অবশ্যই কেননা কেননা এটাতে আসলে সরকারের কিছু অবদান আছে আমার কিছু করা উচিত ছিল, যে শিক্ষারর্থী যেন দেশের বাইরে না যেতে পারে, দেশেই যেন তাদের জন্য ভাল চাকরি বা কর্ম সংস্থান বাবস্থা করে দেওয়া বা উম যে অসৎ উপায় অবলম্বন এর কারণে যে সমস্যা গুলো হচ্ছে এগুলো যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা উচিৎ এবং তাদেরকে বিভিন্ন দক্ষাতা উন্নয়ন এর মাধ্যমে চাকরি বা শুধু চাকরি ই তবে এরকম চাকরির পাশাপাশি অনেককে উম উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তাদের উম কে বিভিন্ন training বা অনুদান প্রণোদনের মাধ্যমে তাদের কে ব্যাবসার ক্ষেত্রে বা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে পারে তাই না জি সরকার হচ্ছে পর্যাপ্ত চেষ্টা করছে আমি কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কে বলতে শুনলাম যে আপনারা হচ্ছে চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন এ জন্য সরকার হচ্ছে বিভিন্নদিয়ে থাকে, এখানে আমার একটা কথা এটা হচ্ছে যারা মনে করেন একটা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে MA pass তারপর MSCpass তারপর MCOMpass করে মানে কেউ তো উদ্যোক্তা করতে চায় না, মানে কাজটা কে খুব ছোট হিসেবে দ্যাখে, তো এখন এই যে আমাদের মানসিকতা এটাকে আসলে পালটাতে হবে মানে আমাদের কে ধরে নিতে হবে হ্যাঁ অবশ্যই কেন নই কোনও কিছু কেই ছোট হিসেবে দ্যাখাটা একটা খুবি একটা বড় ধরনের ভুল, কেন কেন আমরা একটা কাজ কে ছোট হিসেবে দেখব এটা আসলে ছোট কাজ কেন এটা আসলে একটা বড় ধরনের কাজ কেননা আপনি এখানে যদি একটা বাবসা ক্ষেত্র তৈরি করতে পারেন সে ক্ষেত্রে এখান থেকে ধরুন যে আপনি অন্যদের আরও কর্ম সংস্থান সৃষ্টি করতে পারবেন, নতুন দের জন্য কর্ম সংস্থান সৃষ্টি করতে পারবেন, তারা দ্যাখা যাবে যে আপনার এখানে চাকরি করে দেশে হয়তো চাকরির বাজারে যে চাপ টা সেটা আরও কমিয়ে দেওয়া সম্ভব যে যে প্রতিযোগিতা টা প্রতিযোগিতা টা একটু হলেও কমে যাবে দেশে নতুন নতুন কর্ম সংস্থান এর সৃষ্টি হবে তাই না?

পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ এর ব্যাবস্থা ও বাড়াতে হবে কারণ পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ পেলে একটা কর্মী মানে সম্পদ ব্যাবহারে হচ্ছে অনেক কিছু দক্ষ হবে, এতে হচ্ছে সম্পদের অপচয়ই হ্রাস পাবে উম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এছাড়া উদ্যোগতা হলে যে শুধু মাত্র দেশের জন্য কোনও চাকরি পাবে এরকমটা না, দ্যাখা যাবে তারা হয়তো বা সে দেশের উদ্যোগতা তারা হয়তো দ্যাখা যাবে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় দেশের সাথে তখন ব্যবসা করবে বা উদ্যোগ নিবে আর যতো জন ব্যাবসা করা চালু হবে চাঙ্গা হবে তখন এটা কিন্তু দেশের রাজ্য সরকার তো একটা বিশাল ভূমিকা জি তা তো অবশ্যই, তারপর আমাদের দেশে এতটা ছোট দ্যাখা হই যে কর্ম সংস্থান মুলক কাজ গুলো উদ্যোগতা কাজ গুলো, আপনি যদি মানে বহির বিশ্বে অন্যান্য উন্নত দেশের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে ছোট বড় সবাই কিন্তু মানে যে কোনও কাজ করতে পাড়ে, তাদের কাছে মানে এই যে লজ্জা বজ্জা মানে আমাকে এই কাজ করা যাবে না সেই কাজ করা যাবে না, এরকম কিছু কিন্তু নেই, এইজন্য তারা কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছে

তারা এটাকে ছোট না, এটাকে তাড়া অনেক বেশি বড় হিসেবে দেখে থাকে, কারণ এটা তো শুধু একজনের উন্নতি বা এরকম না এটাতো কয়েকজনার সাথে সাথে মানষের উন্নয়ন হই ছোট করে দ্যাখে না কেউই, হইত আমাদের দেশে যে পাড়া প্রতিবেশী কি বলবে বা আমার আত্তীয় সজন কি বলবে, সে সে চিন্তা করে তাড়া এগিয়ে যাই না সবার আসলে এই দিক টা থেকে বের হয়ে আসা উচিৎ, অনেকটা কুসংস্কারের মতো হয়েগেছে বলা যাই বিষয়ই টা তাই না জি জি তা তো অবশ্যই মানে একটা কিছু শুরু করতে গেলে বা কোনও কিছু পরিকল্পনা করলে আত্তীয় স্বজন থেকে শুরু করে সমাজের মানে সমস্ত লোকজন আমাদের পেছনে লেগে যাই, মানে তাড়া হচ্ছে আমাদের কে encourage করার বদলে discourage করে, তো বিষয় টা আসলে ভাল লাগে, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিত বা এরকম কটূক্তি করা বন্দো করত তাহলে কিন্তু অনেকেই আগিয়ে আসত উদ্দগতা হিসেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেকেই এগিয়ে আসত, সেক্ষেত্রে যদি এই বিষয়ইটাই না থাকত এটা আসলে অনেকটা